দিদার এই কিছুদিন Sugar ধরা পড়েছে হুট করে Sugar এর সাথে সাথে মানে High pressure এর সাথে সাথে Sugar ধরা পড়েছে এরকম হুট করে তো Tension Tension এ Tension এ আরে আমার মায়ের ও আরে এখনকার সময় আমি দেখছি যেটা যে প্রায় সবারই এরকম Pressure Sugar এগুলো আছেই লেগেই আছে এগুলো মানে বাড়ি বাড়িতে এরকম একটা বেশি চিন্তা টিন্তা করলে এই Sugar tugar খুব মানে ব্যাপারটা খুব চলে আসে Tension এ Tension এ তার ওপর থেকে ইদানিং আমি একটা নতুন Problem দেখছি আমার জানিস তো সেটা হচ্ছে আমার ভীষণ Muscle pain হয় মানে Shoulder এর কাছে যে Muscles গুলো আছে না

ডাক্তার বললো Proper কোনো Cure নেই মানে Medicine দিয়ে হয়তো কমিয়ে রাখা যাবে কিন্তু Proper cure হবে না এটা Nerve এর Problem তো Basically Nerve এর Problem গুলোর কোনো Proper ভাবে Cure হয় না তোকে ওষুধ চালিয়েই যেতে হবে আর এইটা তো গেলো আমার ব্যাপার আর এই Recent আবার আমার ছোট কাকা পা ভেঙে গেছে জানিস তো মানে আমার বাবাদের চালের ব্যবসা তো ছোট কাকা ওই ব্যবসাটাই সামলায় তো সামলাচ্ছিলো সকালবেলা চালের বস্তাটা Just ওই পড়েছে জানিস তো অনেকগুলো চালের লাট ছিল সেগুলো এসে পায়ে পড়তে ছোটোকাকার পায়ের হাঁটুর কাছটা ভেঙে গেছে বুঝলি অনেকগুলো পরপর চালের বস্তা অনেকগুলো ভারী ভারী এসে পড়েছে তারপর ডাক্তার দেখানো হলো তো ডাক্তার First এ বললো যে আপনারা এরকম এতো সময় ধরে আটকে রেখে মানে বসেছিলেন কেন ওরতো পায়ে রক্ত জমাট হয়ে গেছে Gangling হয়ে গেছে আর একটু হলে Gangling হয়ে যেত ইয়া তারপরে জানিস তো দেড় বাটির মতোন রক্ত বের করেছে পা থেকে মানে খুবই খারাপ অবস্থা

অনেকটাই বেরিয়েছিল হয়তো বাবা আমি না ঠিক জানতাম না পরে জানতে পেরেছিলাম বাড়ি এসে আমি কাজে গেছিলাম তো গি এসে শুনছি যে এরকম যে পায় নাকি ভেঙে গেছে তো ডাক্তার তাপরে বললো যে Plate বসাতে হবে তো অনেকগুলো ও কাজ ছিল সেগুলো তো আমার বাবা সব সামলালো আমিও গেছিলাম ছোট কাকাকে দেখতে একটা Operation ছিল প্রায় বলেছিলো দেড় ঘন্টার মতন দু ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু ছোটোকাকার পায়ের অবস্থাটা খুব খারাপ ছিল রে প্রায় দু ঘন্টার টা তিন ঘন্টা অবধি Operation হয়েছে আমরা ভীষণ Tension করছিলাম যদিও বা এখন ছেড়ে দিয়েছে কাকা এখন বাড়িতে এসছে বলেছে টানা এক মাস পুরো Bed rest নালে ওইযো যে Plate টা বসিয়েছে ওটা ঠিকঠাক ভাবে Heal হবে না পায়ের কাছটা তো এখন আর দোকানে ফোকানেও যেতে পারছে না

নানা এই Recent তো বাড়ি এসছে রে এই Recent

মায়েরও তো মনে হয় Sugar fugar আছে হ্যা মায়ের Sugar Pressure দুটোই আছে কি জানি সবারই দেখছি কম বেশি লেগেই আছে আমার Muscle pain টাও ভীষণ বাড়ছে আমি বুঝতে পারছি না ডাক্তারটা দেখাবো কি দেখাবো না মানে দেখিয়েছিলাম রে ওষুধ মানে এতো ওষুধ আমার খেতে ভালো লাগে না সারাদিন যদি ওষুধ ওষুধ ওষুধ Migrain এর ওষুধ Muscle pain এর ওষুধ আর কি বলতো ঝুকে ঝুকে পড়াশুনো করতে করতে না আ মানে পুরো ঘাড় থেকে কাঁধ অবধি টানা এতো ব্যাথা করে মানে যেহেতু আমাদেরকে মাথা নিচু করে অনেকক্ষণ পড়তে হয় এবং School এ প্রচুর ভারী Bag নিয়ে যেতাম কলেজে ভীষণ ভারী Bag নিয়ে যাই এই সব কিছু মিলিয়ে না মানে কাঁধটার অবস্থাটা খুব খারাপ আমার সারাক্ষণই প্রায় কাঁধে ব্যাথা করে মাকে বলি মা বলে যে ডাক্তার দেখতে আমার আর সময় করে ওঠা হয় না জানিস তো আর শরীর না ভালো থাকলে দেখবি মন মেজাজও ভালো লাগে না মন মেজাজ ভালো থাকার থেকে খাওয়া দাওয়া না করলেই শরীরের ওপর বাজে প্রভাব ফেলেই ফেলতে Problem হয় আর ঠিক করে খাওয়া দাওয়া হয় না তুই এই Generation এ ভাব না তুই Routine কিভাবে Follow করবি এই Generation এ কি আর Routine Follow করা যায় সকালবেলা কোনোরকম তাতাড়ি উঠতে না উঠতে College কিংবা Office Office এর একটা আ সেই Lunch এর টাইম সেই আড়াইটে তিনটে নাগাদ একটু বে Time এ খাওয়া হয় তাও কি খাওয়া হচ্ছে এ হচ্ছে না বাড়ি থেকে Tiffin নিয়ে যেতে পারছি পারছি না School এও সেরকম সেটা দুটোর মধ্যে আধ ঘন্টা Tiffin break হয় সেরকম ভাবে খাওয়া হয় না সেরকম Heavy কিছু Lunch হয় না বাড়ি এসে School থেকে এসে বাড়িতে সেই পাঁচটা পাঁচটা নাগাদ খাওয়া তারপরে

মানে এখন যা সময়কাল চলছে

এই না ঠিক মতোন খাওয়া দাওয়ার কারণেই জানিস তো নানানরকম রোগ আমাদের শরীরে বাঁধছে আরো এবং ভীষণ পরিমানে Problem দেখা দিচ্ছে আর ভীষণ Tension ভাই কাজের ভীষণ Pressure College এর ভীষণ Pressure তাতাড়ি করে সবকিছু করাটা

হয় না রে সবকিছু Proper ভাবে Maintain হয় না কাজটা ঠিক করে Maintain করলে পড়াশোনাটা কোনো রকমের Maintain করতে পারি না এই পড়াশোনা আর কাজ দুটো একসঙ্গে Handle করতে গেলে Health এর ঠিক করে Care নেওয়া হয় না সবকিছুই ভীষণ মানে কিরকম ভাবে চলছে

Time টাও ভীষণ অল্প প্রচণ্ড Struggle করতে হচ্ছে খুব চাপে আছি রে

কাজ বাজ বলতে এরকম যা Situation আমাকে ছোটোখাটো কাজ দেখতে হবে নালে হবে না এই কাজের চিন্তা করতে করতেই শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে Health এ অনেক সমস্যা দেখা দিয়েছে থাকতে পারি না সারা রাত ঘুমোতে পারি না গা হাত পা যন্ত্রনা করা জিনিসগুলো মানে নিতে পারি না খাওয়া দাওয়া মানে সেরকমভাবে ঠিকঠাক করতে পারি না খুব অসুবিধা হয় চিন্তায় চিন্তায়

বেশি ওষুধ শরীরের পক্ষে ভালো নয় আবার খাওয়া দাওয়াটাও তো আবার ওষুধ ছাড়াও চলাও যায় না আবার বেশি ওষুধ খাওয়াও যে না শরীরের পক্ষে ভালো না মানে কি যে করবো আর মানে নিজেই বুঝতে পারি নারে কাজের এতো Pressure না নিজে ওষুধটাও মনে করে ঠিক করে খেতে পারি না

ওটাও তো Maintain করা হয় না বাড়িতে যেরকম চাপ চলছে পাপার এইরকম অবস্থা আবার নিজেও কাজ আর আমি এই Recent তো বলনা দুটো Student পড়াচ্ছিলাম মাঝে এই ডেঙ্গুর জন্য দুটো Student ছেড়ে দিতে হলো এখন Student ও সেরকম পাচ্ছি না আর শরীরটাও কি বলতো সেই Enthu টা পাই না জানিস তো সেই Energy টা পাই না মানে Sometimes Health এর দিক মানে Physical health দিলে Mental health দেয় না Sometimes mental health দিলে Physical health দেয় না মানে All over একটা Healthy life lead করতে হবেই ভাই নালে না ভীষণ Problem হবে In future আমি বুঝতে পারছি আমার খুব ইচ্ছা জানিস তো Gym fim Gym join করবো বা আমি বাড়িতে টুকটাক Exercise করি যদিও বা কিন্তু আমার খুব ইচ্ছা একটু করে যতই Problem হোক সকালে ঘুম থেকে উঠে First morning একটু Gym টা যদি Join করা যায় খুবই ভালো হয় তুই চল না একদিন আমরা দুজনে মিলে গিয়ে Gym এ ভর্তি হয়ে যাই দুজনে একটু দেখাও হয়ে যাবে ভালোভাবে ফি মানে Gym tim ও করবো একটুখানি শরীর স্বাস্থ্যও ভালো থাকবে একটুখানি কি বলতো a Strength পাবো Actually তুই Exercise ও করতে পারিস বাড়িতে শরীরের Health এর জন্য তো ওটা ভালো ভাই ওটা ভালো বাড়িতে থেকেই Excercise করা বাড়িতে থেকে Atleast নাই নাই করে যদি কুড়ি Minute ও পারিস সকালবেলা ঘুম থেকে উঠে যদি Exercise করিস বা Yoga করিস Meditation করিস ওটাও অনেকটা Help করে জানিস তো Mental peace Physical strength সব কিছুতেই মোটামোটি একটা Good impact ফেলে আমি সবাইকেই এটা বলি যে যদি একান্তই মানুষ সময় না পায় রাত্তির বেলা ঘুমোনোর আগে যদি একটুখানি Medication করে ঘুমোতে পারিস বা সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটু Exercise করতে পারিস আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটু এক গ্লাস জল যদি একটু বেশি করে খেতে পারিস না মানে যতই সবাই Busy schedule মানে তুই Celebrity দেরও হয়তো দেখেছিস সবাই যতই যারা Busy schedule follow করুক না কেন ওরা কিন্তু Gym কিংবা Yoga টা কিন্তু দেখবি ধরেই রাখে Constant

আর জল খেলে দেখবি ভিতর থেকেও না একটু Hydrated feel হয় মানে যত তুই বেশি করে জল খাবি সারাদিনে তো তিন লিটার জল খাওয়া উচিৎ আমাদের ঠিক আছে প্রচুর ঘামে বেরিয়ে যায় তো যত জল খাবি ভিতর থেকে Hydrated থাকবি Skin তত Glow করবে মন ও ভালো থাকবে শরীর ভালো লাগবে জলটা ভীষণ Important আর তাপর থেকে Healthy diet তো আছেই Chicken egg তারপর Soya bean Paneer তারপর আরো ডাল এক বাটি ডাল আমার আবার Diet আমি জানিস তো ডাল খেতে ভীষণ ভালোবাসি ওটা Health এর জন্যেও ভালো আমি এই জিনিসটা খুব Maintain করি সকালে উঠে এক লিটার জল আর আ Meal এ At least ডাল রাখিই ভাই আর আম Soya bean খাবার চেষ্টা করি খুব ভালো বেশ ওগুলো শরীরের জন্য ভালো যেটুকু করা যায় আরকি জানিস তো সেটুকুতো চেষ্টা করি আর একটু Fast food টা এখন একটু Avoid করি মানে শরীরে খুব খারাপ ভাবে প্রভাব ফেলছে ইদানিং Office যাবার সময় প্রচুর Fast food খাচ্ছিলাম Fast food তো শরীরে খুব Effect করে খুব খারাপ Effect করে আমার তো একটা Friend এরই এরকম হয়েছে এরকম বাইরে ঘাটে Office office যেত দেখ বাইরে Office করলে তো ঘরের খাবার দাওয়ার তাড়াহুড়োর Problem একটা থাকে না বাড়িতেও Family র সাথে থাকতো না এক থাকতো এবারে বাইরে ঘাটে যাওয়া তাতাড়ি করে তাড়াহুড়ো করে Tiffin Tiffin করা ওর দ্বারা সম্ভব ছিল না এবারে বাইরে ওরকম খাবার দাবার খেয়ে Food poison হয়ে গেছিলো তারপর সেই Doctor doctor দেখিয়ে দেখিয়ে এখন মোটামোটি ঠিকঠাক আছে মানে যখন Food poison হয়েছে ওরকম পেটে ফেটে ব্যাথা করা গা গোলানো ব্যাপার আছে তো কিছু খেতে পারতো না এরকম করে Office যাওয়াটাও বন্ধ হয়ে গেছিলো কিছু দিনের জন্য

বাড়িতে এক থাকতো তো তো হয়ে উঠতো না আর মা থাকলে হয়ে যেত Tiffin tiffin করে দেওয়া এবারে নিজের বাড়ির খাবার আর বাইরের খাবারের মধ্যে অনেক তফাৎ তো এই Health এ এই Problem টা পরে গেছে সেটা তো বুঝতেই পারছি আর যাই হয়ে যাক জানিস তো মানে আমি নিজেই এই জিনিসটা Problem face করেছি তো প্রচুর মানে কি বলতো এই বাইরের খাবার খেয়ে খেয়ে আমার পেটে Cyst হয়েছিল আর আমার কাকিদের দেখছিলাম যে ওদেরও এইরকম মানে বেশিরভাগ মেয়েদেরই এইরকম Problem দেখছিলাম আমার আবার Gas এরও খুব Problem হচ্ছিলো মায়ের আবার Gastric আমার দাদার আবার Gastric ulcer ও হয়ে গেছিলো জানিস তো

সকালবেলা করে একটুখানি ভাত খেয়ে নি মানে উম তোর আ আরে বল না

ফ্যান ভাত খাওয়াটা খুব ভালো আমিতো ফ্যান ভাত খেত খাই আর উম আর ডিম বল এটা Breakfast এ খাই আর Meal এ আমি একটুখানি ডালটা খাওয়াটা Prefer করি তো এইটাই মানে আমি আর এখন না বাইরের খাওয়ারটা একদম না খাই বললেই চলে

হ্যা ওটাই ভালো

ঠিক আছে চলো টাটা Take care হা Take care হা হ্যা Okay okay

নমস্কার আমি খুশি রয় বলছি আমি শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কিছু বলতে চাই শিক্ষা মূলত দু প্রকারের হয় এক হয় মৌলিক শিক্ষা আর একটা পুঁথিগত শিক্ষা মানে বিষয়ভিত্তিক শিক্ষা মৌলিক শিক্ষাটা মূলত জন্মের পর থেকে যখন বাচ্ছারা একটু বড়ো হয় হাটতে শেখে তখনি বাড়ি থেকে শুরু হয়ে যায় সেটা আচার ব্যবহার কার সাথে কিরকম ভাবে আমরা মিশবো কথা বলবো ভালো মন্দ বিচার করা ইটা আমরা আমাদের পরিবার থেকে আমরা পেয়ে থাকি মৌলিক শিক্ষাটাও আমাদের জন্য খুব জরুরি কারণ শুধু পুঁথিগত শিক্ষা নিয়েই মানুষ বড়ো হয় সেরম নয় কারোর আচার ব্যবহার ভালো না হলে তাকে প্রকৃত শিক্ষিত বলা যায় না এবার আসি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা মূলত আমরা School Life এ যখন প্রবেশ করি তখনি শুরু হয়ে যায় তা School Life এ আমরা বিভিন্ন রকম পর্যায় দেখতে পাই যখন ছোট থাকি তখন একরকম যখন মধ্যবয়সে যাই তখন আর একরকম যখন উচ্চ শিক্ষায় যাই তখন আরো অন্য রকমের অভিজ্ঞতা আমরা নিজেদের মধ্যে সেটা গ্রহণ করতে পারি ছোটোবেলায় যখন আমরা কোনো শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকি তখন সেই শিক্ষাব্যবস্থাগুলো মূলত অনেক কিছু শেখায় তখন বোঝার থেকে বেশি আমরা শিখি যতটা আমরা নিজেদের মনে আমাদের যতটা জ্ঞান অর্জন করতে পারি সেই জ্ঞানটা আমাদের ভিতরে সারাজীবন থেকেছে এবং সেটা আমাদের Base আমাদের ভিত্তি সেই Base কে কেন্দ্র করে আমরা বড়ো হয় এবং সেটাই আমরা এগিয়ে নিয়ে যাই আমাদের আগামী চলার পথেই আমাদের সময় যখন মানে আমরা যখন পড়াশোনা করেছি তখনকার শিক্ষাব্যবস্থার সঙ্গে বর্তমান যুগের শিক্ষাব্যবস্থার প্রচুর আমূল পরিবর্তন ঘটেছে আমরা যখন পড়াশুনো করেছি তখন আমাদের অনেক বেশি Elaborately জিনিস পড়তে হতো এবং সেটাকে লিখতে হতো আমাদের সময় Pass Fail বলে একটা জিনিস ছিল একটা Particular শতাংশের ওপরে আমাদের মূল্যায়ন পদ্ধতি নির্ভর করতো সেটা আমাদের অতিক্রম না করলে আমরা পরবর্তী Class এ উত্তীর্ণ হতে পারতাম না কিন্তু বর্তমানে সেই ব্যবস্থাটা অনেকরকম ভাবেই পরিবর্তন হয়েছে সে ব্যবস্থাটা Change হয়ে এখন Pass Fail উঠেই গেছে এখন বয়স অনুযায়ী তাদের কোন Class হবে সেটা নির্ধারণ করা হয় যেটা আমার মতে মনে হয় যে ছাত্র ছাত্রীদের প্রচন্ড ক্ষতি করে একটা কোনো জিনিসের ওপর তার যতক্ষণ না দক্ষতা জন্মাচ্ছে তাকে তার পরবর্তী পদক্ষেপের জন্য উত্তীর্ণ করাটা কোনো ঠিক কাজ নয় কিন্তু বর্তমান শিক্ষাব্যবস্থায় বয়সের সমান্তরালে Class তাকে এগিয়ে নিয়ে যাবার একটা পদ্ধতি চালু হয়েছে যে মনে হয় কোথাও না কোথাও বাচ্ছাদের শেখার জায়গাটাতে অনেকটাই ঘাটতি করে দিয়ে যাচ্ছে এবার তারপরে যখন আরো নতুন শিক্ষা ব্যবস্থা আসতে চলেছে জাতীয় শিক্ষানীতি যেটা হয়তো একদুবছরের মধ্যে আমাদের ভারতবর্ষে চলে আসবে তখন আমাদের চিরাচরিত শিক্ষার যে ব্যবস্থা সেটা সেটাতে আমূল পরিবর্তন ঘটতে চলেছে আমরা Generally জানি যে প্রথম একটা Primary Level থেকে পড়াশুনো শুরু হয় Class Five পর্যন্ত তারপর Upper Primary হয় Class Eight পর্যন্ত তারপরে Secondary হয় যেটা Class Ten অবধি তারপর Higher Secondary যেটা Class Twelve অবধি তারপর তিন বছর আমরা Graduation Course করি সেই সম্পূর্ণ জিনিসটা ভেঙে একটা অন্য পরিকাঠামো তৈরী হতে চলেছে যেটা হচ্ছে প্রথমে একটা Pre-School হবে যেটা Two অবধি সেখানে Totally লিখিত পরীক্ষা নেওয়াটা উচিত না মানে Banned করা হচ্ছে যেটা আরো খারাপ বাচ্ছাদের যে জ্ঞান যে বৃদ্ধিতে এমনিই পাশ ফেলতে চলে যাওয়ার জন্য অনেক ঘাটতি চলে গেছে সেটা আরো বেশি পরিমানে যাতে খর্ব হয় সেটা হবে কারণ Class Two অবধি যদি বাচ্ছারা কোনো লিখতেই না পারলো বা লেখার প্রয়োজনীয়তা অনুভব না করতে পারলো সেখানে তাদের Class Three থেকে যখন লিখিত পরীক্ষার সম্মুখীন হতে হবে প্রচুর প্রচুর প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হবে তার কারণ হচ্ছে সব বাচ্ছা সমান হয় না কেউ হয়তো পারবে কিন্তু আমাদের তো Majority নিয়ে চলতে হবে সেখানে দেখা যাবে যে Sixty Percent থেকে বেশি বাচ্ছারা Class Three তে গিয়ে যখন লিখতে শুরু করবে তখন কিন্তু তাদের অনেক অসুবিধা Face করতে হবে তারপরে যখন সেটা চে পরবর্তী কালে Three থেকে Eight অবধি যে Period টা চালু করবে সেখানে প্রচুর যে Subject গুলো আমরা এতোদিনা পরে এসছি আমরা Generally সব বিষয় জ্ঞান অর্জন করতে পারি কিন্তু সেই সময় Particular কিছু পা Part ভাগ করে দেওয়া হবে যেমন এখন আমরা Arts Science Commerce যেগুলো আমরা Higher Secondary তে গিয়ে ভাগ করি সেটা সেই মধ্য পর্যাতেই ভাগ করে সেইভাবে পড়াশুনোটাকে এগোবার জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে সেটা একদিকে ভালো কারণ অনেকেই অঙ্ক পারে ইংরাজী পারে না অনেকে ইংরাজী পারে অঙ্ক তার মাথায় ঢোকে না সেক্ষেত্রে গিয়ে সে শিশুটা হয়তো Benefit পেলেও কিন্তু যেহেতু একদম

ভালো আছি, আপনি কেমন আছেন?